এখানে বস আছে একটা গাছ আছে কত জল আছে বসবার জন্য।

এখানে দেখো কত সুন্দর একটা পার্ক আছে।

আর ওর নিচে একটা ছেল আছে ফটো তুলছে।

সিমিটে আবার উপরে লোহা দিয়ে ঘুরে দিনচ্ছে ।

কত ঘর আছে একটা এস .বি.আই ব্যাঙ্ক আছে এখানে।

এ বড়ো গাছটার সাইড -এ সাইকেল আছে একটা লোক লাইন -এর তার পোল--

এখানে দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেড আছে।

এইখানে-এ পঞ্চাশ টা হবেক এ. সি. মনে হয় ওয়াশ -ও বেশি হবে।

এখানে আরো গাছ আছে ফুল আছে ।